ভেতরে আমরা কিছু আমরা টুল আর টেবিল দেখতে পাচ্ছি যেগুলি স্কিন কালার আছে এবং একটি টেবিল -এর উপরে আমরা একটি--

এবং একজনে সাদা রঙের জামা গেঞ্জি পরে আছে এবং বেগুনি কালার -এর প্যান্ট পরে হাফ প্যান্ট পরে আছে।

এই যে দোকান দেখছি দোকানের সিলিং -এ আমরা কিছু গুলি ফ্যান দেখতে পাচ্ছি অনেকগুলি লাইট দেখতে পাচ্ছি সামনে একজন ব্যক্তিকে আমরা বসে থাকতে দেখতে পারছি যেকিনা ব্লু কালার -এর চেক শার্ট পরে আছে।

মহিলাটি অরেঞ্জ এবং গোলাপি রঙ্গের শাড়ি পরে আছে এবং পুরুষটি ব্লু কালার -এর চেক শার্ট পরে আছে।

এখানে একজন মহিলাকে আমরা দেখতে পাচ্ছি যিনি কি না সবুজ রঙের শাড়ি পরে আছেন তিনি বিভিন্ন রকমের সবজি বিক্রি করছেন যেমন টমাটর মূলো।

তাদের জামার গেঞ্জির যে কালার -টি আছে সেটি হালকা ব্লু কালার আছে এবং যে ব্লু এবং একটি নেভি ব্লু কালার -এর প্যান্ট পরে আছে খালি পায়ে আছে পেছনেও একটি বড়ো পাড়া পাথর দেখতে পাচ্ছি আমরা।

ছবিটির মধ্যে আমরা অনেকগুলি নৌকো দেখতে পাচ্ছি যেগুলি নাকি অরেঞ্জ রঙের আছে পেছনে আমরা কিছু উঁম পেছনে আমরা একটি পতাকা দেখতে পাচ্ছি যেটি একটি অরেঞ্জ রঙের আছে।